দোকানগুলো কয়েকটা বন্ধ শাটার দিয়ে একটা খোলা।

এটা কুচবিহারের মদনমোহন বাড়ি।

মন্দিরের গায়ে কিছু ঠাকুরের মূর্তি ফোটো আছে।

আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

এটা একটা বাস এস্টপ ।

এখানে অনেকগুলো বাস দেখা যাচ্ছে।

এটা একটা বরফের দেশ।

রেস্টুরেন্টে অনেকগুলো লাইট লাগা আছে।

এটা একটা ইস্কুলের রুম ।

চিরা ইস্কুল ইউনিফর্ম পড়েছে সবাই।